ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
টিউটোরিয়ালটি দেখার পর প্রোপার্টিস উইন্ডো সম্পর্কে শিখব প্রোপার্টিস উইন্ডোতে টেক্সচার প্যানেল কি প্রোপার্টিস উইন্ডোর টেক্সচার প্যানেলের বিভিন্ন সেটিংস কি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
না হলে আমাদের আগের টিউটোরিয়াল বেসিক ডেসক্রিপশন ওএফ ব্লেন্ডার ইন্টারফেস পড়ুন
প্রোপার্টিস উইন্ডো আমাদের স্ক্রিনের ডানদিকে অবস্থিত
আমরা প্রোপার্টিস উইন্ডোর প্রথম কিছু প্যানেল এবং সেটিংস আগের টিউটোরিয়ালেই দেখেছি
এখন পরবর্তী প্যানেল দেখি
ভাল দেখার এবং বোঝার জন্য আমরা প্রোপার্টিস উইন্ডোর আকার আবার বদলাতে পারি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
এখন বিকল্পগুলি প্রোপার্টিস উইন্ডোতে আরও স্পষ্টরূপে দেখতে পারি
ব্লেন্ডার উইন্ডোর আকার কিভাবে পরিবর্তন করে তা শিখতে হো টো চেঞ্জ উইন্ডো টাইপস আইএন ব্লেন্ডার এই টিউটোরিয়ালটি দেখুন
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারিতে যান
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারির চেকার্ড স্কোয়ারে আইকনে বাম ক্লিক করুন
এটি হল টেক্সচার প্যানেল
এখানে আমরা সক্রিয় অবজেক্টের সক্রিয় মেটেরিয়ালে একটি টেক্সচার জুড়তে পারি
টেক্সচার আইকনের ঠিক নীচে আমরা প্রদর্শিত লিঙ্ক দেখতে পারি
কিউব ভাইট টেক্স
এর মানে এই যে কিউব হল সক্রিয় অবজেক্ট
ভাইট কিউবের সক্রিয় মেটেরিয়াল
টেক্স হল সাদা মেটেরিয়ালের সক্রিয় টেক্সচার
এখানে তিন ধরনের টেক্সচার আছে ম্যাটেরিয়াল টেক্সচার্স ভোর্ল্ড টেক্সচার্স এবং ব্রাশ টেক্সচার্স
ম্যাটেরিয়াল টেক্সচার্স সম্পর্কে শিখব
ভোর্ল্ড টেক্সচার্স এবং ব্রাশ টেক্সচার্স পরবর্তী টিউটোরিয়ালে শিখব
এটি হল টেক্সচার স্লট বাক্স
ডিফল্টরূপে একটি টেক্সচার সক্রিয় মেটেরিয়ালের জন্য সক্ষম
এটি নীল রং দ্বারা চিন্হাঙ্কিত
চিন্হাঙ্কিত টেক্সচার থেকে দূরে ডান দিকে চেক বাক্সে বাম ক্লিক করুন
এখন টেক্সচার নিষ্ক্রিয় হয়ে গেছে
চেক বাক্সে আবার বাম ক্লিক করুন
এটি আবার অক্ষম হয়ে গেছে
চেক বাক্সের আগে একটি ভার্টিকাল স্ক্রল বার রয়েছে
ভার্টিকাল স্ক্রল এ বাম ক্লিক করে ধরে রাখুন
মাউস নীচের দিকে টেনে আনুন
এখন আপনি বর্তমান মেটেরিয়ালের জন্য টেক্সচার স্লটস দেখতে পারেন
প্রতিটি স্লট চেকার্ড স্কোয়ারে দ্বারা উপস্থাপিত
সক্রিয় টেক্সচারে পুনরায় স্ক্রল করুন
টেক্সচার স্লট বাক্সে টেক্সচার উপর এবং নীচে সরানোর জন্য ইউপি এবং ডাউন অ্যারো ব্যবহৃত হয়
ডাউন অ্যারোতে বাম ক্লিক করুন
সক্রিয় টেক্সচার দ্বিতীয় টেক্সচার স্লটে চলে যায়
ইউপি টেক্সচার অ্যারোতে বাম ক্লিক করুন
সক্রিয় টেক্সচার আবার প্রথম স্লটে চলে যায়
ইউপি এবং ডাউন অ্যারোর নীচে আরেকটি ব্ল্যাক ডাউন টেক্সচার অ্যারো রয়েছে
ব্ল্যাক ডাউন অ্যারোতে বাম ক্লিক করুন
একটি মেনু প্রদর্শিত হয়
কপি টেক্সচার স্লট সেটিংস এ বাম ক্লিক করুন
বাক্সে দ্বিতীয় টেক্সচার স্লট এ বাম ক্লিক করুন
এটি নীল রং চিন্হাঙ্কিত
ব্ল্যাক ডাউন অ্যারোতে আবার বাম ক্লিক করুন
পাস্তে টেক্সচার স্লট সেটিংস এ বাম ক্লিক করুন
প্রথম টেক্সচার সেটিংসের সমান দ্বিতীয় টেক্সচার স্লটে একটি নতুন টেক্সচার প্রদর্শিত হয়
স্লট বাক্সের নীচে টেক্সচার নেম বারের ডান দিকে ক্রস চিনহে বাম ক্লিক করুন
দ্বিতীয় টেক্সচার সরে গেছে
সাথে এর সেটিংস ও চলে গেছে
প্লাস চিনহের সাথে একটি নিউ বাটন প্রদর্শিত হয়
নিউ বাটনে বাম ক্লিক করুন
দ্বিতীয় টেক্সচার স্লটে একটি নতুন টেক্সচার প্রদর্শিত হয়
নতুন টেক্সচার যোগ করার এটি আরেকটি উপায়
লক্ষ্য করুন কিভাবে দ্বিতীয় টেক্সচারের বাম দিকে চেকার্ড স্কোয়ারে ভিন্ন চিত্রে বদলে গেছে
নীচে একটি প্রিভিউ উইন্ডো প্রদর্শিত হয়
এটি সক্রিয় টেক্সচারের প্রিভিউ প্রদর্শন করে
এই টেক্সচারের নাম বদলান
টেক্সচার নামে বারে বাম ক্লিক করুন
আপনার কীবোর্ডে বাম্প লিখুন এবং enter কী টিপুন
নেম বারের বাঁদিকে চেকার্ড স্কোয়ারে এ বাম ক্লিক করুন
এটি টেক্সচার মেনু
সীনে ব্যবহৃত সকল টেক্সচার এখানে সূচিবদ্ধ আছে
নেম বারের নীচে টাইপ বার রয়েছে
ডিফল্টরূপে সকল নতুন টেক্সচার ক্লাউডস প্রদর্শন করে
ক্লাউডস এ বাম ক্লিক করুন
এটি হল টাইপ মেনু
এখানে ব্লেন্ডার দ্বারা সমর্থিত সকল ধরনের টেক্সচার সূচিবদ্ধ রয়েছে
উড ভক্সেল দাতা ভরণই ইত্যাদি
টেক্সচারের ধরন নির্বাচন করতে তার উপর শুধু বাম ক্লিক করুন
এখনকার জন্য আমি ক্লাউডস রাখছি
এটি হল টেক্সচার প্রিভিউ উইন্ডো
এখানে তিনটি ডিসপ্লে বিকল্প রয়েছে
টেক্সচার
এই ডিসপ্লে সর্বদা নির্বাচিত
ম্যাটেরিয়াল এ বাম ক্লিক করুন
এটি মেটেরিয়ালের উপর টেক্সচারের প্রিভিউ দেখায়
বোথ এ বাম ক্লিক করুন
যেমনকি নাম থেকে বোঝা যায় উভয় টেক্সচার এবং মেটেরিয়াল ডিসপ্লে এখন পাশাপাশি দৃশ্যমান
শো আলফা তে বাম ক্লিক করুন
এখন টেক্সচার স্বচ্ছ হয়ে গেছে
এটি কাঁচ বা জলের মত মেটেরিয়ালের জন্য ব্যবহৃত হয়
শো আলফা তে আবার বাম ক্লিক করুন
পরের সেটিং হল ইনফ্লুয়েন্স
বিকল্পগুলি টেক্সচারকে মেটেরিয়ালের মুখ্য চারটি ক্ষেত্রে প্রভাবিত করতে সাহায্য করে
ডিফিউজ শেডিং স্পেকুলার এবং জিওমেট্রি
ডিফল্টরূপে ডিফিউজ এর মধ্যে কলর সক্রিয়
কলর বারের বাঁদিকে চেক বাক্সে বাম ক্লিক করুন
কলর এখন নিষ্ক্রিয় হয়ে গেছে
টেক্সচার কলর এখন ম্যাটেরিয়াল ডিফিউজ কলর কে আর প্রভাবিত করছে না
জিওমেট্রি তে যান
নরমাল এর আগে চেক বাক্সে বাম ক্লিক করুন
এখন নরমাল মেটেরিয়ালের জিওমেট্রি কে প্রভাবিত করে
আপনি ফলাফল প্রিভিউ উইন্ডোতে দেখতে পারেন
প্রিভিউ গোলকের উপর চারিদিকে মেঘ ছোট কনা হিসাবে ছড়িয়ে গেছে
টেক্সচার মেটেরিয়ালের সাথে কিভাবে ব্লেন্ড হয় তা ব্লেন্ড নিয়ন্ত্রণ করে
ডিফল্টরূপে এটি মিক্স রূপে নির্ধারিত
মিক্স এ বাম ক্লিক করুন
এই মেনু ব্লেন্ডার দ্বারা সমর্থিত সকল টেক্সচার ব্লেন্ড ধরনকে সূচিবদ্ধ করে
আপনি কি গোলাপী রং আরজিবি টো ইনটেনসিটি এর নীচে দেখতে পাচ্ছেন
এখন এটি মেটেরিয়াল রঙকে প্রভাবিত করছে না কারণ আমরা ইন্ফ্লুন্সের নীচে কলর বিকল্প অক্ষম করে দিয়েছি
গোলাপী রং এ বাম ক্লিক করুন
একটি কলর মেনু প্রদর্শিত হয়
এখানে টেক্সচারের জন্য যেকোনো রঙ নির্বাচন করতে পারি
এখন এটিকে গোলাপী হিসাবে ছেড়ে দেই কারণ টেক্সচার কলর ব্যবহার করছি না
বাম্প ম্যাপিং নির্ধারিত করে যে কিভাবে নরমাল মেটেরিয়ালের জিওমেট্রি কে প্রভাবিত করে
ডিফল্ট বম্প ম্যাপিং এর বর্তমান পদ্ধতি
ডিফল্ট এ বাম ক্লিক করুন
এই মেনু বম্প ম্যাপিং এর বিভিন্ন পদ্ধতি সূচিবদ্ধ করে
বেস্ট কোয়ালিটি ডিফল্ট কম্পাটিবল এবং অরিজিনাল
কম্পাটিবল এ বাম ক্লিক করুন
বম্প ইন্ফ্লুন্স বৃদ্ধি পায়
পরবর্তী সেটিং হল ক্লাউডস
এখানে ক্লাউড টেক্সচারের জন্য বিভিন্ন বিকল্প রয়েছে
গ্রেস্কেল টেক্সচারকে গ্রেস্কেল মোডে প্রদর্শন করে
কলর এ বাম ক্লিক করুন
এখন প্রিভিউ উইন্ডোতে টেক্সচার রঙের মিশ্রণে প্রদর্শিত হয়
কিন্তু মেটেরিয়ালের উপর রঙের কোনো প্রভাব নেই
নইসে ক্লাউডস টেক্সচারের বিকৃতি নির্ধারণ করে
সফ্ট নইসে হল ডিফল্ট বিকৃতি
এখন হার্ড এ বাম ক্লিক করুন
এখন প্রিভিউ উইন্ডো ক্লাউডস টেক্সচারে গাঢ় কালো রূপরেখা দেখায়
একই সময় মেটেরিয়ালের উপর বাম্পস গভীর হয়ে যায়
এটি হল হার্ড নইসে বাসিস হল ক্লাউডস টেক্সচারে নয়েসের আধার বা উত্স
ব্লেন্ডার অরিজিনাল এ বাম ক্লিক করুন
এখানে নইসে বাসিস মেনু রয়েছে
এটি নয়েস বেসিসের একটি সূচী প্রদর্শন করে
ভরণই ক্র্যাকল এ বাম ক্লিক করুন
আপনি প্রিভিউ উইন্ডোতে পরিবর্তন দেখতে পারেন
সুতরাং এইভাবে নয়েস বেসিস ক্লাউড টেক্সচারকে প্রভাবিত করে
ক্লাউড টেক্সচারে সাইজ নাবলা এবং ডেপথ কন্ট্রোল হল নয়েসের বৈশিষ্ট্য
প্যানেলের উপরের সারির শেষের দুটি আইকন হল পার্টিকলস এবং ফিজিক্স
এটি আরো উন্নত টিউটোরিয়ালে দেখব যখন আমরা আমাদের অ্যানিমেশনে পার্টিকলস এবং ফিজিক্স ব্যবহার করব
3ডি ভিউতে যান
ল্যাম্প নির্বাচন করতে রাইট ক্লিক করুন
প্রোপার্টিস প্যানেলের উপরের সারির আইকনের পরিবর্তন লক্ষ্য করুন
কিছু প্যানেল প্রতিস্থাপিত হয়েছে যখনকি কিছু সরে গেছে
ক্যামেরা তে রাইট ক্লিক করুন
প্যানেলের উপরের সারির আইকনের পরিবর্তন লক্ষ্য করুন
প্রোপার্টিস উইন্ডোতে টুলগুলি গতিশীল এবং 3ডি ভিউতে সক্রিয় অবজেক্টের ধরনের উপর নির্ভর করে
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখন আপনি এগোতে পারেন এবং একটি নতুন ফাইল বানাতে পারেন কিউবে ক্লাউড টেক্সচার যোগ করুন এবং ক্লাউড নয়েসের সাইজ নাবলা এবং ডেপথ এর সাথে কাজ করুন
এই প্রকল্পটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
বিদায় নিচ্ছি